Eighteen thousand four fifty eighteen thousand four hundred এর উপরে আমরা নিফটির ক্ষেত্রে আমরা buying trade নিতে পারি। but aggressive buy নয়, aggressive buy আমরা তখনি করতে পারবো, যদি নিফটি eighteen thousand six fifty eighteen thousand six Sixty র উপরে close দেয় এবং সেখান থেকে উপরের দিকে movement হলে আমরা সেখান থেকে buy trip নিতে পারবো। এই কথাটা আমি last চার পাঁচ session থেকে আপনাদের সঙ্গে share করছি। but দেখুন সেখান থেকে market এর যদি দেখেন, ক্রমশ

Cross করে তার উপরে যায় সেক্ষেত্রে aggressive trade নিতে পারবো আমরা higher style এ। দেখুন আজকে একটি lower low টা important ছিল এই level এর নিচে যদি close দেয় সেক্ষেত্রে আগামী দিনে একটা বড় correction এখন থেকে আসতে পারে। পরে আপনারা দেখেছেন এই level নিচে তো এসেছিলো but close দিয়েছে low এর কাছাকাছি। এবং কেউ দেখেন সামান্য উপরে close দিয়েছে। একটু উপরেই close দিয়েছে thirty forty point উপরে। কিন্তু এবারে যদি ব্যাঙ্ক নিফটি দেখেন previous day র থেকে almost দুশো point এর fall মোটামুটি ব্যাঙ্ক নিফটি হয়েছে এবং তার নিচে close দিয়েছে। এটা five মিনিটের chart ব্যাঙ্ক নিফটির দেখুন নিফটির five মিনিটের chart যদি আপনি দেখেন সারাদিনে bounce টা এসেছে নিফটিতে। যত উপর হয়েছে নিচে এসেছে bounce এসেছে নিচে এসেছে দেখুন bounce এসেছে but bounce এ sustain করতে পারেনি। তা আপনি যদি bounce এ trade নেন সেক্ষেত্রে কিন্তু আপনি profit করতে পারবেন। দেখুন কোথাও যদি কিভাবে trade নিতে পারেন? First দেখুন এখানে উপরের দিকে movement হয়েছে। উপরের দিকে movement হওয়ার পরে এখানে একটা invisible candle তৈরী হয়েছে invisible candle. তখন যদি আমরা invisible candle এর high কে এখানে stop loss দিই, এখানে যদি put buy করেন যখন এই level কে break করেছে দেখুন এখানে যদি আপনার এটা stop loss হয় আপনার target কি থাকবে? আপনার target থাকবে এর double. you almost এই level এ আপনার target book করা উচিত। যদি আপনি এটা দেখেন, দেখুন এখানে মোটামুটি এই point এ করতে পারেন হচ্ছে এখন থেকে আহ eighty point এর movement আপনি এখান থেকে নিতে পারছেন। আর দেখুন এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি intraday দেখেন five মিনিটের chart এ তখন যে candle এর basis এ আপনি trade নিচ্ছেন ঐখানে যখন movement হচ্ছে market এ নিচের দিকে তখন আপনি put buy করেছেন। তো একটা candle এর high যতক্ষণ cross না করছে, দেখুন এখানে একটা candle এর high cross করে উপরে যায়নি। উপরে গেলেও close হওয়ার দরকার। দেখুন এখানেও কিন্তু close হয়নি। এখানেও close হয়নি। এখানেও close হয়নি। এখানেও close হয়নি। এখানেও close হয়নি। এখানে এসে কিন্তু close হয়েছে। close কোথায় হয়েছে একটা candle high তে? এখানে তো এখানে আপনার exit point হবে। যদি আপনি এই level এ buy করে থাকেন put buy. কিন্তু মোটামুটি eighty থেকে hundred point এর target আপনি achieve করতে পারবেন। তো first of all আপনার একটা trade হয়ে গেলো, then এখান থেকে আপনি যেমন নিচের দিকে movement হয়েছে এখানে Wait করুন দেখুন উপরের দিকে movement দেখাচ্ছে এখানটায় lower level থেকে উপরের দিকে movement হচ্ছে। but দেখুন যেহেতু previous low র নিচে trade করছে সেহেতু এখানে আমরা buy trade নিতে পারবো না। আর আমি আপনাদের সঙ্গে share করেছিলাম আমাদের buying এর জন্য level উপরের দিকে কি হবে? এখানে দেখুন এই level এ যদি আপনি mark করেন এখানে, তো এখান থেকে time spend করেছে অনেকটা time spend এই level এ এখানে আপনি resistance face করেছে। এবং এখানে যদি আপনি দেখেন এখানে একটা inverted hammer candlestick pattern তৈরী হয়েছে। তো এখন থেকে দেখুন কয়েকটা time spend করেছে। time spend করার পরে তারপর যখন একে break করেছে, তো break করার পরে তখন আপনি এখানে যদি এই stop loss দেন এখানে, এই stop loss এ trade নেন আবার put buy করেন দেখুন এখানে থেকে target আপনি achieve করতে পারবেন। তো সবসময় মনে রাখবেন one is to two আপনার risk reward থাকবে। আপনার risk যদি থাকে এইটুখানি আপনার reward থাকবে এখন থেকে double. ঠিক আছে তবে সেটা আপনার ঠিকঠাক trade হবে। profit profit নিয়ে বেরিয়ে যান। তো এইভাবে আপনি intraday basis এ trade করতে পারেন।

তবে দেখুন উপরের দিকে movement হয়েছে এখানে একটা dozy candle তৈরী হয়েছে যখনি dozy candle low কে break করবে তখন এখানে আপনারা trade নিতে পারেন। এর মধ্যে দেখুন নিচের দিকে আপনার target এই level পর্যন্ত আপনি target এখানে achieve করতে পারবেন। ছোট এখন থেকে দেড়শো point একশো কুড়ি point এ target যখনি achieve হবে যখন আপনার sixty point এর stop loss থাকবে, তখন সেখান থেকে আপনার target এলে target book করে বেরিয়ে যান। এরকম অনেকে trade করেছেন আমাকে share ও করেছেন। তো যার জন্য আমি বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে share করছি, intraday basis এ আপনি কিভাবে trade করতে পারেন নিফটি ব্যাঙ্ক নিফটি তে? এবং গতকালের আমি আপনার সঙ্গে discuss করেছিলাম option chain নিয়ে।

তো কিছু discuss করেছিলাম যারা আগের video টি দেখেনি but আগের দিনটা আবার দেখতে পারেন। ওই প্রত্যেকটা video মনে রাখবেন একেকটা learning video. আপনারা অনেকেই বলেন যে, sir learning video আনুন। দেখুন এগুলো live market এর প্রত্যেকটি learning video. এগুলোই actual learning video. তো আগামী দিনে যখন কেউ trade করবেন সেই ক্ষেত্রে important level কি হবে? আপনি সেখান থেকে কিভাবে trade করতে পারেন? সেটা নিয়ে আমি এখন discuss করবো। আর এই video তে আমি যা কিছু discuss করছি only for educational purpose. আপনি যখন trade নেবেন আপনি financial advisor এর সঙ্গে কথা বলেই trade নিন অথবা নিজের analysis নিজে করে তারপরে trade নিন। এই channel টি একটি educational channel. এখানে অনেক learning video এর উপরে future option এর উপরে আপনি পেয়ে যাবেন। তো আপনারা যারা নতুন market এ এসেছেন যারা stock market trading করছেন তারা video গুলো দেখে trading start করতে পারেন।

weekly expiry র দিনে option chain যে data থাকে সেই data কালকে শেষ হয়ে যায়। এবং আগামী সপ্তাহে যে expire হবে সেটা monthly expiry. তো monthly expiry খুবই important. Generally চারটে বা পাঁচটা যে weekly expiry হয় এক মাসে, তারমধ্যে সবথেকে বেশি important থাকে monthly expiry কারণ big player বড় player যারা হয় তারা monthly expiry তে position তৈরী করে। এবং আপনারা জানেন যে, বিভিন্ন stock এ যে option trading হয় বা future trading হয়, সেগুলো কিন্তু সব monthly system এ হয়। তো এখানে অনেক position এর carry forward করতে হয় পরের মাসের জন্য। আবার অনেক position এ close করে তো এই হিসেবটা কিন্তু এই last expiry তে হয়। এইজন্যই last expiry টা খুব important. তো আমরা option chain যেটা নিয়ে আর বিশেষ কিছু discuss করবো না কারণ কারণ weekly basis এ option chain যেটা সেটা আসবে আগামী কাল যেইদিন নতুন option chain টা আবার তৈরী হবে এবং ওটা monthly basis এ আছে। তো আগামী কাল থেকে আবার option chain এটা নিয়ে discuss করবো। তো আমরা এখন দেখবো যে আগামী কালের জন্য

এখন থেকে ধরে নিই মোটামুটি চারশো point এর fall হয়ে গেছে। তো আগামী কালই যে এরকম fall হবে আবার বা এরকম উপরের দিকে movement হবে বড় movement এটা expect করবেন না। তো আগামী কালের জন্য important level কি থাকবে? দেখুন one day chart এ যদি দেখেন নিফটির ক্ষেত্রে আপনি higher level এ আপনার সঙ্গে discuss করেছিলাম যে, eighteen thousand two hundred eighty পর্যন্ত one hundred নিফটি newest support level. তো এখান থেকে eighteen thousand one hundred আজকে এসেছে। এবং এই level থেকে নিফটি bounce করে এখান থেকে কিছুটা ওপরে গিয়ে close দিয়েছে। তো আগামী দিনে আপনাদের watch করতে হবে নিফটি eighteen thousand এর এই যে level আপনার break করে এখানে যদি eighteen thousand level break করে জিনিসটি এখান থেকে eighteen thousand

তো যদি এখান থেকে eighteen thousand এর level break করে, eighteen thousand এর level যদি break করে নিফটি তাহলে কিন্তু seventeen thousand eight hundred নিফটি একবার আসবে touch করবে। এটা কিন্তু market এর একটা rules. যে gap কিন্তু market ছেড়ে যায় না। তো যেহেতু এত কাছাকাছি চলে এসেছে দেখুন এবারে যদি এখন থেকে উপরের দিকে movement হয় বা কিছুদিন এখানে time spend করে তারপর যদি নিচে আসে then eighteen thousand level break করতে হবে। কিন্তু এখন যে situation এ market দাঁড়িয়ে আছে যদি এখন থেকে আগামী কাল gap up আবার ওপরের দিকে movement হয়, সেক্ষেত্রে আপনি seventeen thousand eight hundred level নাও দেখতে পারেন। এজন্য যখন এটি interrogate করছে তো interrogate করার সময় inter এর price action এ আপনাকে কাজ করতে হবে। দেখুন আমি five মিনিটের chart আপনাদের সামনে open করেছি। তো একটি একটা low বানিয়েছে previous যে low কে তো break করে নিচে হয়েছে। তো এখান থেকে যদি আগামী কাল eighteen thousand seventy এই level কে break করে eighteen thousand seventy level যদি break করে, then আপনি এখান থেকে একটা খুব fast movement দেখবেন যেখানে একটি target হবে eighteen thousand level. তবে এই যে movement টা হবে এটা কিন্তু flat open হতে হবে। খুব বড় movement উপরের দিকে gap up বা বড় gap down হলে কিন্তু এরকম চলবে না। flat open হওয়ার পরে যদি এখান থেকে দেখে নিন এই level কে break করছে then এখান থেকে Seventy eighty point এর movement আপনি নিচের দিকে দেখতে পারেন। এই level কিন্তু একটা support level এর এই level একেবারে break করবে না কোনো বড় news ছাড়া। যদি কোন বড় news আসে খারাপ news সেই ক্ষেত্রে এই level কে break করতে পারে। but যদি Eighteen thousand এর level ও break করে দেয় তাহলে এখান থেকে seventeen thousand eight hundred level open হবে। ওপরের দিকে ধরুন এখান থেকে flat open হওয়ার পরে নিফটি eighteen thousand two hundred এর level eighteen thousand two hundred level initial যে, resistance থাকে এই level যদি break করে একটু খানি time spend করতে হবে এখানে that means এখানে fifteen মিনিট twenty মিনিট আধ ঘন্টা কিছুটা সময় কাটায় তারপরেই কিন্তু movement এর উপরের দিকে সেক্ষেত্রে উপরের দিকে eighteen thousand two fifty eighteen thousand three hundred এর level আপনি দেখতে পারেন। but যদি আপনি intraday trade করেন অবশ্যই stop loss use করবেন। যখন আপনার fifty sixty point উপরের দিকে target দেখছেন তখন অবশ্যই twenty থেকে thirty point এর উপরে stop loss থাকবে দেখুন stop loss থাকবে। next ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আপনি দেখেন, দেখুন ব্যাঙ্ক নিফটি আমরা Intraday chart যদি দেখি five মিনিটের chart আজগে বারবার উপরের level এ এসেছে bounce নিয়েছে কিন্তু last time যদি আপনি দেখেন, একটা important বিষয় যেটা সেটা এই যে level টা ব্যাঙ্ক নিফটি এখানটা কিন্তু break করে চললেন। এটা যদি আপনি আর trend line draw করেন এখান থেকে তাহলে এই level টা কিন্তু ব্যাঙ্ক নিফটি break করেছিল। এবং এটা break করার পরে এর উপরে movement হয়ে কিন্তু এই level টা ব্যাঙ্ক নিফটি sustain করতে পারেনি। তো আগামী কাল এই level টি important হবে, যদি উপরের দিকে movement হয় এখান থেকে এই level যদি ব্যাঙ্ক নিফটি break করে, that means forty two thousand six hundred এর level যদি ব্যাঙ্ক নিফটি break করে, simple এখান থেকে আপনি উপরের দিকে একটা movement দেখতে পারেন। কিন্তু আবারও বলছি ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না forty three thousand level এর উপরে Close দিচ্ছে ততক্ষন কিন্তু কোনো aggressive buy trade করতে যাবেন না। aggressive buy trade করার জন্য forty three thousand এর উপরে close দিতে হবে। এবং এর পরে forty three thousand four hundred এর উপরে ব্যাঙ্ক নিফটিকে movement হতে হবে। যদি four hundred এর উপরে movement হয় তবে aggressive but এখান থেকে আপনি buy trade initiate করতে পারেন। intraday তে যখনি forty three thousand six hundred level break করবে আগামীকাল, তখন আপনি এখান থেকে একটা buy trade initiate করতে পারেন এখান থেকে। Only one twenty থেকে one fifty point এ movement এর জন্য। উপরে গেলে আপনি profit book করে নিচের দিকে আপনার fifty থেকে sixty point buy বা এখানে আপনি forty থেকে fifty point এর stop loss use করতে পারেন। আর quantity খুব কম রাখবেন। একদম festive season চলছে। declare market কিন্তু low volume market চলছে। আমি অনেক আগে থেকে আপনাদের সঙ্গে discuss করেছি অল্প quantity trade করুন। নইলে আপনি চার lot পাঁচ lot এ কাজ করেন সেই ক্ষেত্রে। দু lot এ কাজ করুন। কিন্তু আপনি দু lot এ কাজ করেন তাহলে এক lot এ কাজ করুন। half বা thirty percent quantity নিয়ে কাজ করুন। নিচের দিকে দেখবেন যেহেতু প্রত্যেক দিন আমরা দেখছি যে, lower low formation হচ্ছে ব্যাঙ্ক নিফটি তে, দেখুন এই level কে break করবে। তারমানে forty two thousand two hundred এর level forty two thousand two hundred এর level যদি এখানে break করে কিংবা time spend করার পরে, first target হলো forty two thousand. forty two thousand এর level যদি break করে first level হবে forty two thousand two forty. খুবই নিচের দিকে forty two thousand nine eighty. দেখুন forty two thousand এর level এ এসে ব্যাঙ্ক নিফটি দেখাবে যে এখানে হচ্ছে। nine eighty, nine seventy, nine sixty পর্যন্ত চলে যেতে পারে। but profit book করুন। যেহেতু এটা round number

হওয়ার পর এই level থেকে ব্যাঙ্ক নিফটি যদি forty two thousand eight fifty nine hundred level break করে then এখানে forty two thousand এর level open হবে। Forty two thousand এর level ব্যাঙ্ক নিফটিতে almost চলে এসেছে। then is forty two thousand two hundred এর level চলে এসেছে। ঠিকাছে? তো এখানে যদি এই level break করে level আপনি দেখতে পাবেন। but এখান থেকে যদি নিচে আসার পর উপরে যদি না bounce আসে দেখবেন যেন bounce চলে এলো bounce এলে কিন্তু এখান থেকে থেকে movement হয়ে দাঁড়ালো এই পর্যন্ত চলে এলো forty two thousand eight hundred. তখন আপনি কি করে hold করবেন position intraday basis এ? যখন আপনি trade নেবেন Sell side trading বা buy side trading সেই ক্ষেত্রে আপনি stop loss থাকবে strict এই market এ। আর অল্প quantity তে trade করুন। দেখুন আজ market এ যদি আপনি sector দেখেন বিভিন্ন sector এর data যদি আপনি দেখেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখান থেকে IT sector এর সত্যি কম fall হয়েছে এখান থেকে। এবং IT sector এর previous যে low টা break করে তার নিচে close দেয় নি। আরেকটা important sector সেটা হচ্ছে pharma sector. দেখুন pharma sector টা উপরেই গেছিলো but কিছুটা নিচে close দেয়। but previous day যে candle তৈরী হয়েছে তার নিচে কিন্তু close দেয়নি। এখানে যদি কোনো stock বা কোনো sector কে উপরের দিকে movement হতে হয় তাহলে মাঝে মধ্যে তাকে pause নিতে হয়, ঠিক আছে? that means এখানে weak player যারা আছেন weak player দেরকে এখান থেকে বের করতে হয়। দেখুন world market এর ক্ষেত্রে যদি দাউ জোন্স কে আমরা দেখি US market এর যে important index তো ওখানে দেখুন যে high তৈরী করেছে higher high formation higher high formation হয়েছে। তারপরে দেখুন এই যে low টা আর এই যে low টা কে দেখেন আপনি তাহলে previous low এর চেয়ে এটা এই level নিচে low হয়েছে। এবং high যদি দেখেন এই high টা তার নিচে এই high টা। এটাকে যদি আপনি high না মানেন এটাকে দেখেন তো দেখুন এখানে lower high formation. Lower low formation that means এটাকে আপনি bounce হিসেবে treat করতে পারেন। তো এখান থেকে দেখতে হবে আগামী দিনে যদি এখান থেকে high movement এবং এই high কে at least break যদি করে তাহলে আগামী দিনে আমরা market এ Bulish trend দেখতে পারি। but এটা normal bounce হিসেবে আপনি treat করতে পারেন। দেখুন যখন দাউ ফিউচার কে দেখাই এখন time হচ্ছে মোটামুটি ছটা সন্ধে ছটা। দাউ ফিউচার এখন ninety eight point negative এ চলছে। একটু পরেই US market open হবে সেখানে দেখতে পাবো আজকের performance কেমন হয়? তার উপরে base করে আমাদের আগামী কালের market Indian market open হবে। আজ video কেমন লাগলো অবশ্যই comment করে জানান। video ভালো লাগলে like করুন। আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা stock market এর সঙ্গে যুক্ত। যারা stock market trading করছে তাদেরকে share করুন। আর এখনও যারা channel কে subscribe করোনি তারা অবশ্যই channel কে subscribe করুন এবং bell icon press করুন। তাহলে আগামী দিনে আমি আপনাদের জন্য এইরকম ভাবে analysis video নিয়ে আসতে পারবো। নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই youtube channel trek truck আজকে video তে আমরা জানবো can receive chat এর ব্যাপারে বা যখন আমরা share market এ যে chat গুলো হয় না সেগুলো দেখি তখন যে ছোট ছোট candle গুলো তৈরী হয় green candle বা red candle তাদের ব্যাপারে জানবো। যেমন ধরুন কোন candle কে কী বলে বা কোন candle এর sentiment কেমন হয় বা কী রকম ধরনের candle এর পর কেমন transaction হওয়া উচিত সমস্ত কিছু a to z তো video টা খুব interesting হতে চলেছে যদি আপনি beginner হন বা in future এ trade করবেন তাহলে অবশ্যয় video টিকে ভাল ভাবে মন দিয়ে দেখুন আর পারলে video টা দেখার সময় কাছে একটা note book আর পেন নিয়ে বসুন যদি কোনো গুরুত্ব পূর্ণ important point লাগে সে গুলো আপনি note down করে রেখে দিন ভবিষ্যতে কাজে লাগবে okay তো আর কথা না বাড়িয়ে চলুন এবার computer screen এ দেখে নেবা details এ তো candle দুই ধরণের হয় এক হচ্ছে bullish candle এক হচ্ছে bearish candle ঠিক আছে তো bullish candle এর ক্ষেত্রে কি হয় কি price যেখানে open হয় saving দিতে দিতে এই open এর উপর closing দেয় সে ক্ষেত্রে আমরা সেটাকে বলি bullish candle আর bearish এর ক্ষেত্রে কি হয় price যেখানে open হয় open হয় open হবার পর market যখন নিচে closing দেয় open হবার নিচে তখন সেটা হয়ে যাই bearish candle মানে negative candle তৈরি হয়ে যায় আর এই ক্ষেত্রে কি হয় এটা positive candle তৈরী হয় open হচ্ছে আর যে খানে closing হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে body আর এই যে নিচে দাগ দাগ দেখছেন দুটোরি দেখবেন দাগ দাগ তো সেটাকে বলা হচ্ছে ও সেটাকে বলা হচ্ছে week week কি সেটা একটু দেখে নিন ঠিক আছে কি হয় কি price ধরুন এখানে open হয়েছে open হবার পর price একবার নিচে আসতে শুরু করেছিল নিচ থেকে buyer রা pressure দিয়ে market উপরে উপরে নিয়ে চলে গেছিলো উপর নিয়ে যাওয়ার সময় কি হয়েছে price আবার উপর থেকে দেখা গেছিলো অল্প then sale হতে হতে নিচের দিকে এসে close হয়েছে। এবার কি হয়েছে open কিন্তু এখানে হয়েছে closing থেকে থেকে নিচের দিকে গেছে ছেড়ে গেছে এদিক কিন্তু open এর উপরেই হয়েছে but market এই দিকে একটু বেশি যাওয়ার চেষ্টা করেছিল আবার এই দিকে যাওয়ার চেষ্টা বেশি করে ছিল এটাকে বলা হচ্ছে week okay আর এটা হচ্ছে body তো এই হচ্ছে দুই ধরণের candle একটা bullish candle bearish candle এই bullish bearish মধ্যে একটা logic আছে যদি বলি একটু ভালো করে শুনুন মজা লাগবে কি হয় এই যে আমরা bullish candle বলছি bullish এর bull bull মানে কি bull মানে ষাঁড় ষাঁড় কি করে ষাঁড় হচ্ছে গুটিয়ে সিং দিয়ে উপরে তোলে তারমানে market যখনি উপরে যাই তখন এই bullish candle গুলি perform হয়

মানে এই candle গুলো negative candle land এগুলো নিচে নামানোর candle ঠিক আছে মানে এই গুলো ফালতু যখন foreign market হয় তখন এই candle গুলো তৌরি হয় তারমানে এটা bearish candle তো এই হচ্ছে bullish bearish এর মানে ষাঁড় আর হচ্ছে ভাল্লুক এর এটা logic fine তো এবারে যেটা হচ্ছিলো কথা জি candle তো দুই রকমের হয় but এই যে bullish candle বলছি এই যে bearish candle বলছি এই গুলোর মধ্যে অনেক রকম variety আছে তো সবার প্রথম হচ্ছে সেটা bullish এর ক্ষেত্রে হতে পারে bearish এর ক্ষেত্রেও হতে পারে bullish এর ক্ষেত্রে আমরা এটা কী বলবো আর bearish ক্ষেত্রে কী বলবো কী হয় ঠিক price যখন একটা down trend এ থাকে এখানে একটা support label আছে support label এর কাছা কাছি যদি এই রকম কোনো candle এর করে then এই candle এর উপরে যখন next candle open হয়ে যখন একে cross করতে থাকবে তখন আপনি এইখানে buy করতে পারেন এর নিচে একটা লাগিয়ে easily one is to two এর কাছাকাছি profit book করতে পারবে তো এই candle এর ধরণ টা কি ধরণটা কি হচ্ছে যে market যখন fall করছে তো ওখানে red candle তৌরি করলো একটা market যেহেতু fall হচ্ছে red candle তৈরী করছে সাত ফুট level এর কাছাকাছি then